ছবিতে একটি গাড়ির জিনিস পত্রের দোকান দেখতে পাওয়া যাচ্ছে।

রাস্তাটির পাশে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

ছবিটি একটি খুব সুন্দর রিসর্ট -এর।

আ মন্দির দেখা যাচ্ছে।

ঘর দুটির ছাদে টিন ব্যবহার করা হয়েছে।

এবং কিছু বাচ্চাদের খেলনা দেখতে পাওয়া যাচ্ছে।

ছবিতে একটি জল পরিশোধন বা বোতল জাতকরণ প্ল্যান্ট দেখা যাচ্ছে।

বাড়িটির চারিদিকে প্রাচীল দিয়ে ঘেরা।

ওর পাশে আরও একটি নীল গাড়ি দেখা যাচ্ছে।